ভিতরে জামা কাপড় দেখা যাচ্ছে।

এটা একটা বাড়ি মনে হচ্ছে একটা বাড়ি ।

উপরে আকাশ কি সুন্দর মে-এঘ।

কিছু লেক উ কিছু লোক ওই দিকে আসতেছে।

খুবই ভালো লাগছে গেট - টা দেখতে।

পিছনে একটা গাছ দেখা যাচ্ছে-এ।

সামনে একটা পাপোশ রাখা আছে।

একটা লোক মাঝখানে দাঁড়িয়ে আছে।

পেছনে একটা গাড়ি দেঘা যাচ্ছে-এ।

বাড়ির কালার -টা পিঙ্ক পিঙ্ক আর--

চোখে সানগ্লাস দিয়ে আছে--

এখানে গাছ দেখা যাচ্ছে সবু-উজ।

সামনে একটা গাছ দেখা যাচ্ছে এ।